উ উ এটা অনেক গুলি মূর্তি রাখা কৃষ্ণ ঠাকুরের ।

এইটা এইখানে তো মাঠ। মাঠের মধ্যে অনেক বাচ্চারা খেলছে।

এই- খানে এই এ .টি. এম সামনে আক্সিস ব্যাংকের এ .টি .এম এর সামনে তিনটে লোক আছে দুটো লোক কথা বলছে--

এরপরে একটা কেটলি -এর পিকচার দেখা যাচ্ছে।

এইতো এইখানে আন্ডা ধর্ম ডিস্ট্রিক্ট অফিসের সামনে রিপাবলিক ডে চলছে না ইনডিপেনডেন্স ডে তা বলতে পারছি না।

পুরো নীল রঙের বিল্ডিং রাস্তা সুন্দর।

রেড কালার -এর ডিব্বার উপরে মাছগুলো রাখা হলুদ রঙ্গীন ডিব্বার মধ্যে আরও মাছ আছে এতগুলি মাছ রেখেছে আঙ্কেল টা।

এরপরে ফোনেপে স্টিকার লাগানো।

এইতো এইখানে একটা সিস্টার লাগছে দেখতে এইখানে অনেকগুলো মেয়ের বোনরা আছে আর রাখি না সুতা কি বাঁধছে।

বিভিন্ন রকমের মাছ আছে এএ

এই তো এইখানে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ টি ব্লক --

এর পরে একটা বুলেট রাখা।

রাস্তাটা খালি খালি লাগছে দেখতে ভিজে রাস্তা।

সামনে একটা প্লেট রাখা অনেকগুলি কাগজপত্র রাখা আছে।

মেঘ বেরিয়ে রয়েছে ভালো লাগছে দেখতে ।

মানুষ ছাতা নিয়ে বেরিয়ে রয়েছে।